এটা একটা জিম সেন্টার । আ-এখানে এ . সি. ফিটিং আছে। আর উম উম এই জিম -এ অনেক ছেলে মেয়েরা জিম করতে আসে বডি ফিটনেস -এর জন্য । আর এই উম জিম সেন্টার -টা আমার বাড়ির কাছে আছে।

এটা একটা পার্ক এরিয়া আর পার্ক এরিয়া -র মধ্যে একটা প্রতিমার মতন স্ট্যাচু বানানো হয়েছে। আর খুবই সুন্দর হয়েছে স্ট্যাচু -টা যেটার নাম হচ্ছে মাদার আর্থ । আর ওর পিছনে দুটো নারকেলের গাছ আছে আর ছোট ছোট টুনি লাইট -গুলো লাগানো আছে। খুব দেখতে সুন্দর লাগছে ।